একজন ব্যক্তি কম্পিউটার -এর সামনে বসে রয়েছে। এবং দুদিকে অনেক চেয়ার টেবিল রয়েছে। সামনের চেয়ার টেবিলে একজন ব্যক্তি বসে বই পড়ছে। আর একদিকের চেয়ার টেবিল গুলিতে অনেক--

এখানে একটি ক্যাফে দেখা যাচ্ছে। ক্যাফে -টি খুব সুন্দর ভাবে সাজানো হয়েছে। অনেক সুন্দর সুন্দর আলো জ্বলছে চারপাশে বেলুন দিয়ে সাজানো হয়েছে।